দূরে এইখানে পাহাড়ও দেখা যাচ্ছে।

এখানে সামনে একটা বেশ লাল কালারের একটা টং ঘর দেখা যাচ্ছে।

যার মধ্যে ভিন্ন রকমে কাপড় রয়েছে হলুদ নীল সাদা এরকম কালার এর।

এখানে একটা দোকান দেখা যাচ্ছে যার মধ্যে অনেকগুলি জিনিস রয়েছে চিপস্ বিস্কিট চকলেট কোলড্রিংকস জল অনেককিছু রয়েছে।

দোকানের ওপর একটা সাইনবোর্ড রয়েছে বিডিএফের।

গুলি দেখে লাল ও কালোর মধ্যে একটা লাগছে এবং পিছের সাইনবোর্ডে লেখা আছে ডি_এস_পি সোডা এন্ড কফি শপ ।

যার একপাশে একজন পুলিশ রয়েছে লাল কালার বাইকে নিয়ে আর অন্যদিকে মানুষ যাচ যাতায়াত করছে অটোতে বাইকে হেঁটে।

সামনে অনেকগুলি সমোসা কোনো রোল এসব রয়েছে এ --